c তে files এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
একটি file খোলা
file থেকে ডেটা পড়া
file ডেটা লেখা
কয়েকটি উদাহরণ
tutorial record করতে
ubuntu operating system সংস্করণ 1110
এবং gcc compiler সংস্করণ 461 ব্যবহার করি
files এর ভূমিকা দিয়ে শুরু করি
file হল ডেটার সংগ্রহ
এটি ডাটাবেস program অক্ষর be যাকিছু হতে পারে
আমরা একটি file তৈরী করে তা c দ্বারা access করতে পারি
এখন c তে file handling এর উদাহরণ দেখি
এখানে লিখিত প্রোগ্রাম দেখি
আমাদের ফাইলের নাম filec
in program আমরা একটি file তৈরী করে তাতে ডেটা লিখতে পারি
code ব্যাখ্যা করি
এটি header file
এটি main ফাংশন
file ভ্যারিয়েবল সংজ্ঞায়িত করতে file type ব্যবহার করি
file ভ্যারিয়েবল header stdio h এর অধীনে সংজ্ঞায়িত করা হয়
* fp হল file ভ্যারিয়েবলের পয়েন্টার
এটি file সম্বন্ধীয় সকল ডেটা সংরক্ষণ করবে
যেমনকি এর name স্থিতি এবং বর্তমান তথ্য
slides ফিরে আসি
এখন আমরা file খোলার syntax দেখব
এখানে fopen ফাংশন একটি stream প্রবাহ খোলে
তারপর এটি file সাথে stream জোড়ে
filename হল file name যা আমরা খুলতে বা তৈরী করতে পারি
আমরা file নামের সাথে path দিতে পারি
এবং আমরা এক্সটেনশন ও দিতে পারি
এখানে file mode দিতে পারি
modes ধরন হল:
wপড়তে এবং লিখতে file তৈরী করে
rপড়ার জন্য file খোলে
afile শেষে লেখা হয়
এখন program ফিরে আসি
এখানে আমরা write mode sample txt file তৈরী করি
আমরা দেখি যে path দেওয়া হয়েছে
আমাদের file desktop এ তৈরী হবে
তারপর file we statements লিখব
welcome to the spokentutorial
this is an test example
fprintf দেওয়া output stream output লেখে
fclose stream সাথে জড়িত file বন্ধ করে
এবং এটি আমাদের return statement
save এ টিপুন
program execute করি
আপনার keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal window খুলুন
compile করতে লিখুন gcc space file dot c space hyphen o space file
enter টিপুন execute করতে লিখুন/file dot slash file
enter টিপুন
file এক্সিকিউট হয়েছে
এখন এটি যাচাই করব
home folder খুলি
home folder বিকল্পে টিপুন
এখন desktop বিকল্পে টিপুন
এটি আমাদের sample txt file
আমাদের file সফলভাবে তৈরি হয়েছে
এখন এটি খুলি
file double click করুন
আমরা এখানে ম্যাসেজ দেখতে পারি
welcome to the spoken tutorial
this is an test example
এইভাবে file তৈরী করতে তাতে ডেটা লিখি
এখন আমরা file থেকে ডেটা পড়া শিখব
আমরা ইতিমধ্যে program লিখেছি
এটি খুলবো
in program sample txt file থেকে ডেটা পড়ে data console print করব
code ব্যাখ্যা করি
এটি আমাদের header file
এটি main ফাংশন
এখানে file ভ্যারিয়েবল এবং তার pointer সংজ্ঞায়িত করা হয়েছে
তারপর ক্যারেক্টার ভ্যারিয়েবল c ঘোষিত করেছি
এখানে আমরা read mode sample txt file খুলি
output fp the সংরক্ষিত হয়
condition যাচাই করি
if fp is equals to null
condition true হলে আমরা ম্যাসেজ print করি:
file doesn t exist
অন্যথায় এটি অন্য condition যাচাই করবে
while c is not equal to eof
eof হল end of file
এটি input শেষ চিহ্নিত করে
এটি একটি condition যেখানে ডেটা source থেকে a ডেটা পড়া যায় no
condition true হলে এটি console sample txt file থেকে ক্যারেক্টার প্রদর্শন করবে
এখানে getc একটি নির্দিষ্ট file বা stream থেকে একটি অক্ষর ফেরত দেয়
এখন এটি sample txt file থেকে ক্যারেক্টার ফেরত দেবে
putchar console ক্যারেক্টার প্রদর্শন করতে ব্যবহৃত হয়েছে
এটি c ভ্যারিয়েবলে ক্যারেক্টার রাখবে
file বন্ধ করি
এটি return statement
save এ টিপুন
program execute করি
terminal ফিরে আসি
compile করতে লিখুন
gcc স্পেস readfile ডট c স্পেস hyphen o স্পেস read
enter টিপুন
execute করতে লিখুন/read dot slash read enter টিপুন
output হল
welcome to the spokentutorial
this is an test example
আমরা শেষে চলে এসেছি
slides ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়াল শিখেছি
file handling
file ডেটা লেখা
উদাহরণস্বরূপ fp = fopen sample txt w;
ফাইল থেকে ডেটা পড়া
উদাহরণস্বরূপ fp = fopensampletxt r;
নির্দেশিত কাজ হিসাবে test file তৈরী করতে একটি program লিখুন
test file name এবং এড্রেস লিখুন
c program দ্বারা এটি console প্রদর্শন করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে